হম হ্যা তা কিন্তু ঠিকই আর এই যে বিভিন্ন আহ জায়গায় দেখবে যে বৃক্ষ.

যদি কেটে ফেলে তাহলে গাছ তো শুধু মানে ছায়া দেয় বা অক্সিজেন দেয় সেরকম তো নয় গাছ কিন্ত একটা মাটি কে শক্ত রকম ভাবে ধরে রাখে বা একটা মাটির সঙ্গে আঁকড়ে রাখে মাটি টাকে. কিন্তু সেই সব জিনিস গুলো পাহাড়ি অঞ্চলে দেখবে যে বেশি রকম যদি গাছ কেটে ফেলা হয় তাহলে আস্তে আস্তে কিন্তু ধস নামতে শুরু করে তো এই ধসের কারণ কিন্তু গাছ পালা কাটার জন্যই কিন্তু হয়. একদমই ঠিক সত্যি তাই শুধু যে ধস নামে কিন্তু তাও নয় এই বৃক্ষ রোপন যদি না যদি করা হয় বা যদি বৃক্ষরোপন বৃক্ষ যদি প্রচুর পরিমানে কাটা হয় মাটির যে উর্বরতা যে শক্তি. শক্তি টা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আমাদের মাটি আলগা হয়ে যাচ্ছে নানা রকম ভূমি কম্প বা প্রকৃতিক যে বিপর্যয় গুলো হচ্ছে বা মানুষ নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এটা মানে বাড়তেই থাকবে কমবে তো কিন্তু না. হম হম হম একদমই সে সে কিন্তু ঠিকই তুমি যেটা বলে ঠিক বলেছো তবে আমাদের সবাই কে সচেতন হওয়া উচিত যে গাছ লাগাবো বা গাছ লাগাও. এ সমস্ত সচেতন আহ গুলো হওয়া উচিত. একদমই এবার ধরো শুধু বৃক্ষ যে সংরক্ষণ মানে করবো বা বৃক্ষ যে যেখানে সেখানে লাগিয়ে দেব সেটা কিন্তু করলে হবে না মানে গাছ লাগালে লাগালেই যে গাছ হয় না সেটাও নয়. তাকে যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে রক্ষনা বেক্ষনও করতে হবে আবার ধরো উম ওটার যে তোমার যত্ন বা সংরক্ষণ সেটা কিন্তু প্রয়োজন.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

ব্যাস আর তুমি কিছুই তাকে জলও দিলে না তাকে ঠিক মতো যত্ন করলে না সেখানেও কিন্তু জলের অভাবে বা অতিরিক্ত রোদের অভাবে কিন্তু গাছ টা কিন্তু মারা যাবে. তোমাকে তার জন্য এমন জায়গা তে বা এমন জায়গা তে গাছটাকে পরিবেক্ষন করতে হবে বা সংরক্ষণ করতে হবে যেন গাছ টা খুব অনায়াসে তাড়াতাড়ি বড়ো হয়.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

আহ যেকোনো সময় তো গাছ আর হয় না basically দেখতে গেলে যে বর্ষার সময় গাছ যেকোনো গাছ কিন্তু চট করে লেগে যায় বা চট করে কিন্তু হয়ে যায় বর্ষার জল বুঝতেই পারছো আকাশ থেকে জল টল পরে তো সেক্ষেত্রে. আহ জল দেওয়ার সম্ভাবনা টা খুব কম থাকে যে না জল দিতে হচ্ছে বেশি রকম এই জিনিস গুলা কিন্তু হয় যদি বড়ো গাছ লাগানো যায়. হ্যা আবার ধরো মাটি টাও ভেজা থাকে ধরো তারপরে ধরো মাটির রস টা টেনে নিয়েও কিন্তু গাছ তাড়াতাড়ি তার শিকড় টাকে প্রসারিত করে ফেলে আবার জানতো এই সবে. এইসবের জন্যেও কিন্তু মানে এই সবের উদ্যেশে কিন্তু সরকারি ভাগে বনবিভাগ নামে একটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং তার যে সক্রিয় প্রচেষ্টা অরণ্য সংস্কার বা সংরক্ষণের কার্যকলাপ গুলো কিন্তু যাবতীয়. কাজকর্ম এরাই কিন্তু করে. হম হম হম সে তো অবশ্যই কারণ এটাও তো দরকার সরকারের তো নৈতিক একটা দায়িত্ববোধ আছে সমাজের সমাজ কে নিয়ে তো সেই ক্ষেত্রে আহ সেই সমস্ত বনদপ্তর থেকেও দেখা উচিত বা বনদপ্তর থেকেও আহ এই সমস্ত খেয়াল রাখা উচিত যে কখন কোথায় গাছ লাগানো হচ্ছে বা গাছ গুলোর যত্ন নেওয়া হচ্ছে কি না তবে আমি দেখেছি. আহ বিভিন্ন যে গুলো হয় তো আহ সরকারি বন বিভাগ আছে মানে বন দপ্তর বা বন যেগুলো বন আছে আর কি সরকারি ভাবে যেগুলো সরকারি করে নিয়েছে সরকারের কাছে আছে তো সেই সমস্ত. আহ বন গুলোতে কিন্তু সরকারের লোক আহ রক্ষনা বেক্ষন করে মোটামোটি গাছ লাগায় বা গাছ গুলোকে ঠিকঠাক সময় মতো কাটা হয় মানে একটা সময় আছে যে. গাছ গুলো তো আর বাড়বে না বা হবে না সেই সময় গাছ গুলো কে হয় তো কেটে অন্য কোনো কাজে লাগায় বা সেখান থেকে আবার ছোট গাছ লাগানো হয় এই বিভিন্ন রকম রক্ষনা বেক্ষন কিন্তু করে. তো এই জিনিসটা কিন্তু করা উচিত আর আমাদের আহ জন সাধারণ কেও সচেতন হওয়া উচিত যে আমরা শুধু সরকারের আশায় বসে থাকলে তো হবে না আমাদের কে নিজেদেরকেও নিজের রকম করে. হ্যা যে কোথাও যদি আমাদের নিজেদের ফাঁকা জায়গা থাকে তো সে সমস্ত ফাঁকা জায়গা তে এমন কোনো গাছ লাগাতে হবে যেটা হয় তো বছর কে বছর থাকছে তো সেই সমস্ত গাছ. ওগুলো লাগালে হয় তো আমার মনে হয় যে অক্সিজেন এর প্রভাব টা বাড়বে দিনকে দিন আর pollution টা আস্তে আস্তে. একদমই ঠিক বলেছো তুমি দেখো শুধুই যে সরকার যে সরকারের উদ্যোগে যে শুধু গাছ লাগানো হবে কিন্তু সেটা করলে হবে না মানে আমাদের সমাজে আমাদেরও কিছু আহ কর্তব্য আছে যেগুলো ধরো আমাদেরকেও পালন করতে হবে কারণ পরিবেশটা শুধু. তো ধরো সরকারের নয় সেটাতো আমরা বসবাস করি এলাকা বলো বা যেখানেই ধরো আমরা আছি আসে পাশে তো আমাদের নৈতিক একটা কর্তব্য হিসাবে কিন্তু আমাদের কে আহ কিছু না কিছু গাছ কিন্তু প্রত্যেক. প্রত্যেক দিন না সম্ভব হলেও প্রত্যেক হয় তো মাসে কোনো একটা জায়গাতে যদি একশোর কাছাকাছি যদি ধরো গাছ বসলাম বা তার যদি রক্ষনা বেক্ষন করলাম তাহলেও কিন্তু অনেকটাই বলতে. ধরো যে অনেকটাই তোমার সুবিধা হবে বা গাছটা হয় তো সংরক্ষণের জন্য কিন্তু অনেকটা আমাদের পরিবেশে অনেক প্রভাব পড়বে হ্যা তো পরিবেশ দূষণ টাও কিন্তু অনেকটাই কমবে. হম হম হ্যা তা তো ঠিকই পরিবেশ দূষণ তো আহ আমাদের কমানো উচিত কারণ এখনকার দিনে যেই সমস্ত.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 তার জন্য হয় তো electric টা ব্যবহার টা বেশি হচ্ছে electric গাড়ি বা ধরে রাখো যে battery চালিত গাড়ি হ্যা তারপরে electric train বা electric জাতীয় মানে ধরে রাখো যে. আহ যে সমস্ত আগে আর কি কয়লা দিয়ে electric তৈরী হতো তো সেই সমস্ত হয় তো ওগুলো বন্ধ করা হচ্ছে এখন solar system লাগানো হচ্ছে তো এই ধরণের মানে উদ্যোগ নিচ্ছে সরকার যে নিচ্ছে না এমন. কিন্তু নয় কারণ সরকারও বুঝেছে বা সরকার জানে যে পরিবেশ টাকে বাঁচাতে গেলে নতুন প্রজন্ম কে নতুন প্রজন্মের ভবিয্যত যদি ঠিক ঠাক করতে হয় তো সেক্ষেত্রে আমাদের. আহ পরিবেশ টাকে ঠিক ঠাক মতো বাঁচাতে হবে বা পরিবেশ যে সমস্ত কাজ কর্ম সেগুলো কিন্তু করতে হবে. একদমই তুমি ঠিক বলেছো দেখো পরিবেশ সংরক্ষণ যতটা প্রয়োজন ততটা বৃক্ষরোপন টাও প্রয়োজন মানে সমস্ত কিছু ব্যাপারটা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তো. যদি ঠিকমতো যদি বৃক্ষরোপন মানে রোপন যদি আমরা ঠিক মতো ভাবে প্রচুর পরিমানে করতে থাকি মানে যে পরিমানে গাছ কাটা হচ্ছে তার তুলনামূলক ভাবে যদি আমরা বৃক্ষ রোপন টা করতে থাকি তাহলে আমার মনে হয় যে. আগামী দিনে যে সব ধরো আহ যে সব তোমার আহ পরিবেশ দূষণ গুলো হচ্ছে তুমি বায়ু দূষণ বলো বা ধরো মানে other যে সব দূষণ গুলো হচ্ছে. তো আমার মনে হয় অনেক টা পরিমানে কমে যাবে আমাদের পরিবেশ টা আরো স্বচ্ছ আরো সুন্দর হয়ে উঠবে আর যে গরমের যে প্রভাব টা বা প্রখর টা পড়ছে প্রত্যেক বছর যে পরিমানে গরম টা বাড়ছে তা আমার মনে হয় বৃক্ষরোপন করার ফলে কিন্তু গরম টা কিন্তু যথেষ্ট পরিমানে অনেকটাই কমে যাবে হ্যা আর বৃষ্টি র পরিমান টা বাড়বে যার ফলে ধরো আমাদের চাষাবাদের দিক থেকে আরম্ভ করে আহ বা পরিবেশের যা যা যাবতীয় প্রয়োজন বৃষ্টি তো হবে যে সব গুলো ধরো আমাদের নিত্য নতুন প্রয়োজনে দরকার পরে সেগুলো ধরো অনেক টাই সুবিধা হবে দেখতে গেলে কিন্তু বৃক্ষরোপন শুধু আহ বৃক্ষরোপন করা হচ্ছে না মানে ধরো ধরে নাও যে আমাদের নিত্য প্রয়োজনের একটা আহ দরকার বা প্রয়োজনীয় একটা জিনিস হয়ে দাঁড়িয়ে গেছে

আহ কাঠের দরজা জানলা যে সমস্ত থাকে সেগুলো তো দরকার কারণ সেগুলো তো গাছ থেকেই আসে আর সেই সব যদি গাছ আহ যাতে আমরা না লাগাই বা না উৎপন্ন করি তাহলে সেগুলো হবে কোথেকে তাই না ঠিক আছে অনেক কথা হলো আজকে আহ তোমার সঙ্গে আবার পরে কথা হবে আচ্ছা বেশ কেন কোথাও যাচ্ছ নাকি তুমি?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

আচ্ছা ঠিক আছে.

Recording recording হচ্ছিলো না।

তাহলে তোমার net ই slow আছে। হলেই কি করবো? net নিয়ে?

ছাদে উঠেছি। ছাদে এখন

দাঁড়াও দাঁড়াও দাঁড়াও যেখানে আছো দাঁড়াও। ছাদটা বোধহয় আওয়াজ হচ্ছে।

একজায়গায় শান্ত হয়ে দাঁড়াও আওয়াজ হচ্ছে কি রকম? দেখো শুনতে পাচ্ছো? হ্যাঁ কোথায় আছো? কোথায় আছো?

হম ছাদে গরমই তো হবে। কেন অন্য জায়গায় net চলছে না?

তা এই আওয়াজটা কি হচ্ছে খরখরে?

Headphone লাগালে যেরকম আওয়াজ হয় ঐরকম। কোই আমি তো headphone লাগাইনি? Hello?

তখন সাইবার সঙ্গে কথা বলছিলাম। সাইবার headphone লাগিয়ে কথা বলছিলো বলে এরকম আওয়াজটা হচ্ছিলো। তারপরে ও headphone টা খুললো তারপরে ঠিক হলো। ওর সঙ্গে আরেকটা কল নেবে নাকি ওর সঙ্গে? কি জানি ও তো বললো সন্ধ্যেবেলা করতে। আমার ঊনপঞ্চাশ number টায় করবি। ও বললো খোলা আছে কি জানিনা আমি? আমি ওকে বলেছি যে, তাহলে চোদ্দ টায় করবো। শুনতে পেরেছো? ওকে কিছু বলবে বলেছো নাকি? normal এমনি কথা বলেছো? না কিছু বলিনি। কিছু বলিনি আমি।

জিজ্ঞেস করেছো কি খবর নাকি? খবর সব? এইতো এরকম মানে speaker এ কথা শোনা যাচ্ছিলো বলে অন্য কিছু কথা বলতে পারিনি। আর ওর বোনের কথাতেই কথা হচ্ছিলাম ওর একটা ছোট বোনটা সব রোজা করছে। বলে দেখলে তোর মায়া লাগবে রে বলে ও মানে পড়াশোনায় ভালো তো? আর ওই girl's school এ ভর্তি হওয়ার chance পায়নি। হম

Girl's এ যাওয়ার শখ তাইতো? কি বলোতো ভালো পড়ায় তো? তাই জন্য। ও বলছে যে, আইজিয়ায় কি রকম পড়াশোনা হয়? বলে চার period বসে থাকবে বলবে এক period হবে কি? দু period হবে, ওর ওগুলো ভালো লাগে না। ওরকম হয় তো আইজি। হম আর ওর ভয় লাগে। ওর বন্ধুরা চার পাঁচটা বন্ধু মিলে বলে, classroom এ যদি একা বসে থাকি ভয় দেখিয়ে ওরা দৌড় দিয়ে চলে যাবে। ভয় লাগবে না? school টা কিরকম একটা? আমি দেখেছি। আমি তো পড়েছি চার বছর। পড়িনি দেখেছি। আচ্ছা তোদের school এ কে এসেছিলো? সকাল সকালে school বিরাট dress তোদের হবে। hello?

কোনো uniform ছিল নি আমরা যখন পড়তাম। যেভাবে coaching private যাই ওরকম মানে school dress ছিল না কোনো। ওই জামা পরেই চলে যেতাম।

তারপরে three থেকে ইতিহাস ভূগোল ছিল। class three থেকে।

ও বলছিলো যে, আমার মাকে আমার মাকে উম বলতে।

না না কেউ নেই সেরকম কেউ নেই।

বলেনি? কি সমস্যা? বলছি ফোনে net আছে তোমার?

বলছি যেটা বললে এক্ষুনি massage এ ওইটা কি এখনো হচ্ছে problem? না ঠিক হয়ে গেছে? না ওটা ওরকমই হয়ে আছে।

উপরে কলটা দেখা যাচ্ছে কি? না এমনি। হ্যাঁ দেখা দেখা যাচ্ছে তো? ওই কলটাই মারো? দেখছো তো? দেখো তুমি? হবে তা বললেক? হাওয়ায় net টা হচ্ছে।

Side হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে।

ওর মধ্যে দেখবে recording বলে একটা option আছে। recordings এ গিয়ে check করে নেবে যে, কলটা record হয়েছে কি? তাহলেই হবে ঠিকাছে? তাও check করে নিও। Okay?

এবারে সোয়ান এসেছে আমার সঙ্গে একবারও সোয়ানের সঙ্গে দেখা হয়নি। হম আমি দেখেছি এবারে বসে ছিল। কাউকে বলা হয়নি ওই এদের পায়খানার কুয়ার উপরে বসে থাকে না সবাই?

ফোন কথা হয় না massage করিস ফোনে?

না না number নেই। কেন আগের number টা বন্ধ নাকি? কেটে গেলো সব।

Hello? কি রে hello? Hello? Hello আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছিলাম না। mute হয়ে গেছিলো তাইতো? হ্যাঁ তাই হবে হয়তো।

আচ্ছা আমি কি বলছি শোনো না?

তখন থেকে আমার কথা হয়নি নাহলে আগে কথা হতো শশুর বাড়ি থাকলেও কথা হতো। ও ওর জন্য ফোন নিয়ে নিয়েছিল? case case খেয়ে গেছে আবার? Case খেয়ে গেছে। আর মানে উম সেই warning দিয়েছে। বড় ওকে warning letter দিয়েছে যে, আর একবার হলে মানে ছেড়ে দেবে। ওহ এই ব্যাপার? ওহ জেনেও গেছে কে ফোন করতেছিলো?

বড় জেনে গেছে কে ফোন করছিলো? হ্যাঁ হয়তো number দেখেছে হয়তো এ করে রেখেছিলো আচমকাই। কি? হয়তো এ হয়তো অন্য time এ করেছিল হয়তো তুলেছিল? প্রথমবারে ও কথা বলছিলো আর মানে ওর বর দেখতে পেয়েগেছিলো। আরে মঞ্জুর বলেছিলো আমাকে সেবারে। হম তারপর থেকে অনেকবারই দেখেছে। হম এই কি massage করছো বলতো তুমি? Hello?

আবার কি massage করলে? Hello? কলে কথা বলবে না নাকি? বলো না তুমি।

তুমি কলেই তো বলতে পারো যেটা বলবে। খালি একটু ভালো করে ঘুরিয়ে বলে দিলেই হয়ে যাবে তো? আমার কাছে কিছুই নেই। আমি কি করে বুঝবো যে, কল আছে? কিছুই নেই মানে গলাটা শুনতে পারছো তো আমার?